বুঝছেন দেখি লাগাই কি হয়

হ্যাঁ হ্যাঁ এইগুলো তো ঠিক আছে আপনার কিন্তু আদিম কৃষি র কথা বলতে গেলে এতো চাষ বাস আমার মনে হয়না হয়তো এতো আমাদের অর্থ নীতিক অবস্থা হয়তো ভালো ছিল না তারপর আমরা প্রযুক্তি প্রযুক্তির দিক থেকেও হয়তো উন্নতি ছিলাম না

তারপরে মানুষ এর কৃষি সম্পর্কে বৈজ্ঞানিক কোনো ধারণা ছিল না আগের মানুষ এর শুধু ধারণা ছিল যে যারা গরিব যে যেই

হ্যাঁ মানুষ দিয়ে রোপন করাই না এইযে বোট দিয়ে রোপন করবে বা machine দিয়ে রোপন করবে ইটা

হ্যাঁ হ্যাঁ আগে আগে আপনার আমি আপনাকে বলি শুনুন আগের যেই ই মানুষ গুলো মারা যেত কৃষিকাজ হচ্ছে মানে নিম্ন শ্রেণীর লোকের কাজ

এরা কৃষি তাকে fashion হিসেবে একটা নিচ্ছে অরে এটাকে কি ভাবে upgrade করা যাই তারা ইটা চিন্তা করতেছে

এবং এখানে ব্যাপক সৃষ্টি করছে বাংলাদেশ এ বর্তমান এ যে আপানর employment সমস্যা

আমি আসা করি যদি যাই মানুষ বেকার না বসে থেকে কিছু না কিছু করলে কৃষি খাতে স্বাবলম্বী হতে পারবে কারণ এটার বাজার আছে আমাদের দেশ এ দেখেন মাছে ভাতে বাঙালি মাছ কে না কিনে তারপরে চাল কে না কিনে হু এটা অবশ্যয় আমরা তো এটাই খেয়ে বাঁচতে হবে হ্যাঁ তো এইদিকে যদি সবাই যদি নজর দেয় তাহলে আমরা আমাদের যে মনে করেন আমাদের দেশ এ ফায়দা পূরণ করা বাহিরের দেশ এ রপ্তানি করতে পারবোনা

সবকিছু আছে খেয়াল করতেছেন যেমন আপনার এটাই কথা যে আদিম যুগের কৃষি থেকে বর্তমানের কৃষি অনেক উন্নত আপনার এই যে দু এক বছর আগে পেঁয়াজ এর যে দাম ছিল আমাদের দেশ এ যখন উৎপাদন হয়নি কিন্তু এখন দেখছেন এই দু এক বছর এ আমাদের দেশ কিন্তু ছায়া লম্বি হয়ে গেছে এবারে যেমন

আচ্ছা আল্লাহ হাফেজ ধন্যবাদ

একটি চমৎকারী মেলবন্ধন ঘটাতে পারে তারাপীঠে তারাপীঠ হল সত্যিকেটে অন্যতম একটি এখানে সতীর। তৃতীয় তম। নয়ন পড়েছিল বলেই মনে করা হয় এবং তারাপীঠ মন্দিরেই নয় তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা। প্রাচীন মন্দির গুলিতে ঘুরে আসি নিঃসন্দেহে অনুভূতি অদ্ভুত অপূর্ব অনুভূতি সঞ্চয় করা যায়। সাহাপুর গ্রাম পঞ্চায়েতে একটি ছোট্ট গ্রাম হল তারাপীঠ দ্বারকা নদীর তীরে এটি অবস্থিত। রামপুরহাট মহাকুমার সদর রামপুরহাট শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তারাপীঠ মন্দিরটি অবস্থান। দ্বারকা নদীর পূর্বদিকে অবস্থিত চণ্ডীপুরোই আজকের তারাপীঠ বোলপুর থেকে তারাপীঠের দুরত্ব। ষাইট কিলোমিটার এবং কলকাতা থেকে এর দুরত্ব প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার। এই মন্দিরটিতে আগের প্রতিষ্ঠানে জনসমিতির প্রচলিত আছে প্রথম।

করেছিলেন সতীর মৃতদেহ রেখে ক্রোধে উন্মুক্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে নৃত্য শুরু করেন। মহাদেবের সেই তাণ্ডব নৃত্য দেখে পৃথিবী। ধ্বংসের আসঙ্খায় ছিল আসঙ্খায় শ্রী বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে। মাতা সতীর দেহ টি একান্নটি খণ্ডে খণ্ডিত করেছিলেন তারাপীঠে সতীর।

পরেছিল বলে মনে করা হয়। অন্য জনখ্যাতির অনুযায়ী অন্য জনখ্যাতির অনুযায়ী বিশিষ্ট। তারামায়ের দর্শন লাভের জন্য কঠিন তপস্যা শুরু করেন তারপর অবতরের বুদ্ধ শত। দেখা করেন বুদ্ধ বৈশিষ্ট্যটির তারা নিজের পদ্ধতি সেখান এরপর বুদ্ধের পরামর্শ। মতো তিনি তারাপীঠে গিয়ে সাধনা করেন এবং মায়ের দর্শন লাভও করেন অন্যান্য আরও। জনখ্যাতি বা এই মন্দিরেই ইতিহাস নিয়ে বিস্তারিত জানার আগ্রেহে এবং এখানে আমারও। যাওয়ার ইচ্ছে ছিল তাই আমিও গিয়েছিলাম এখানে ঘুরতে তারামায়ের দর্শন করতে। এখানে। অনেক তান্ত্রিক রয়েছে এবং তারা অনেক সাধকও রয়েছে অনেকেই বলে তারামায়ের কাছে যা চাওয়া যায় তাই পায়। তাই আমিও গিয়েছিলাম তারামায়ের কাছে দর্শন করতে। বামাখ্যাপার পুরববন্তি অনেক কৌতূহলী মানুষকে টেনে আনে এখানে তারাপীঠের আর একটি মূল আকর্ষণ হল সেখানকার মহাশ্মশান। সেই জায়গাটি তান্ত্রিক সাধকদের সাধন ভূমি ও স্বরূপ। ফলে পর্যটকদের যে বিষ একরমন জল অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। এই তারাপীঠে তা বলার অপেক্ষা রাখে না তারাপীঠের নিকটতম রেল স্টেশনের এর নাম হল রামপুরহাট।

রামপুরহাট নেমে সেখান থেকে তারাপীঠে পৌঁছোনোর জন্য ট্যাক্সি পরিসেবা রয়েছে। বাসে আসতে চাইলে কলকাতার ধর্মতলা চত্তর থেকে রাষ্ট্রীয় মাঝগানা দিয়ে বা private এ প্রচুর বাস পরিসেবা পাওয়া যায়। তারাপীঠ নিয়ে যাওয়ার জন্য তারাপীঠে যাওয়ার জন্য নিজেদের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করলে পানাগড় মোড় গ্রাম। highway national highway একশো চোদ্দ এইসব রাস্তা ধরে তো যাওয়াই যায়। তাছাড়া বীরভূম থেকে রাজ্য সড়ক তেরো ধরলেও পৌঁছা পৌঁছে যাওয়া যাবে তারাপীঠে। তারাপীঠে ভক্ত ও পর্যটকদের সমাগম বরাবরই এত বেশি যে চারদিকে।

book করবার আগে অবশ্যই hotel গুলোর ব্যাপারে খোঁজ নেবেন এছাড়া অনেক শান্তিনিকেতন hotel ও hotel এও। এখানে এক দিনের জন্য ঘুরে ঘুরতে যাওয়া বা পুজো দিয়ে আসতে পারেন তারাপীঠের প্রধান দুই আকর্ষণ হল। মায়ের মন্দির এবং মহা শ্মশান। মন্দিরটি মার্বেল এবং টেরাকোটার মিশ্রণে নির্মিত।

নির্মিত সেইগুলোর ওপরে আবার বিভিন্ন ধার্মিক। বিভিন্ন ধার্মিক প্রতীকের জটিল নকশাও খোদাই করা আছে এইসব নির্মাণ গুলি যেকোনো শিল্প বোদ্ধার কাছে একটি। উপরি পাওনা মন্দিরটি উত্তরমুখী এই মন্দিরের স্থাপত্যে গ্রামবাংলার কষ্টের ছাপ রয়েছে। মন্দিরটি চার ধারে নির্মিত ও এই চারকোনে চারটি চূড়া রয়েছে মা তারার আসল। যে পাথরের মূর্তিটি রয়েছে সেটি তিনশো উঁচু একটি ধাতব মূর্তির আবরণের মধ্যে রাখা থাকে। এই ধাতব মূর্তিটি। হলো মা চতুর্ভুজা। এখানে সবাই আসে অনেক দূর দুরান্ত থেকে লোক আসে মায়ের দর্শন করতে এবং। সবাই এটাও বলে মা খুবই জাগ্রত এখানে প্রচুর সাধকদেরও আনাগোনা রয়েছে এবং শ্মশানে তারা। তান্ত্রিকও রয়েছে এখানে তন্ত্র মন্ত্রের অনেক সাধনাও হয় এবং এখানে সবাই পুজো দিতেও আসে নিজের মায়ের কাছে নিজের মনের। ইচ্ছা জানায় এবং মা তাদের ইচ্ছা পূরণ করে তাদের মনের বাসনা পূরণ করে।

বেশি হিন্দিতে ছবি আসে হিন্দিতে hollywood এ bollywood এ tollywood এ অনেকগুলো ছবি আছে এখানে আহ and সব লোকেরা ভারত লোকেরা সব আহ ওরকম movie দেখে, বেশি bollywood এ movie চলে, ভারত ইন্ডিয়া তে কেন বেশি লোক পছন্দ করে বেশি ভালো ভালো নায়ক নায়িকা আছে bollywood এ। তার জন্য লোক এক এটা movie দেখে পছন্দ করে।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 তবে আর কালকে একটা movie release হয়েছে ঈদের পর্যন্ত কিসি কা ভাই কিসি কি জান এটা সালমান খানের movie আছে তো সালমান খানকে লোকরা অনেক পছন্দ করে। তো সালমান খানকে নিয়ে এটা movie হয়েছে and এটা action movie আছে তো লোকরা অনেক যাচ্ছে movie দেখতে আর আহ পছন্দ করছে এটা movie আজকে cinema ছাড়া OTT প্লাটফর্মে অনেকগুলো movie movie এসে গেছে তো লোকেরা cinema ছাড়া ভাবাড়িতেই আহ বসে movie দেখা পছন্দ করে বেশি and এখানে series ও এসে গেছে আর movie ও এসে গেছে ভালো ভালো, যেখা আর suspense movie, thriller movie, funny movie, romantic movie, আর আহ funny movie বেশি এসে গেছে আর thriller movie ও আজকাল আজ পর্যন্ত লোক thriller thriller movie দেখে বেশি পছন পছন্দ করে কেন আহ লোকরা একটা টান আছে thriller movies আছে movie নিয়ে, and আমার personally থ্রি ইডিয়টস movie অনেক পছন্দ কেন এটা holistic movie এটা story তে অনেক moral আছে যে একটা ছেলে ছিল ওর কার কার ও নাম নিয়ে পড়েছে। এখনো মানে অনেক অনেক পড়াশুনাতে অনেক ভাল ছিল আর ওর কার বাড়িতে কাজ করত তো ওর বড় লোকের ছেলে যা ছিল ওর বাবা কে এ কে ওর বাবা এ কে, এই ছেলেটিকে পেঠ পাঠিয়ে দিয়েছে বড় college এ and ওইখানে ওর বার অনেক বন্ধুর আহ সাথে দেখা হয়েছে ভালো বন্ধুত্ব হয়েছে তারপরে চুপচাপ নিজের education আহ শেষ করে বাড়ি চলে গেছে আবার, ওর বন্ধুরা গেল যখন ও খুঁজতে খুঁজতে ওর বন্ধুকে তখন দেখল কি ও বন্ধু তো আছেই না ওর নামে কেউ অন্য ঘুরছে তো খুঁজতে খুঁজতে যখন ডাক গেল তখন দেখল এখানে ও বড় sky scientist হয়ে গেছে। তার পরে movie টা শেষ হলো তো এটা উম অনেক ভালো moral দিয়েছে এটা movie তে কেন আহ talent হতেও যদি টাকা থাকে না। talent হয়ে কিছু হতে পারে না কেন talent অনেক important আজকে time এ আর টাকা ওর থেকে বেশি important কেন যদি টাকা থাকবে talent ও ভালো ভালো বাইরে আসতে পারবে, তো এটা movie র অনেক ভালো আর একটা thriller movie আছে suspense movie অফ ওয়েডনেসডে তো এই ওয়েডনেসডে movie অনেক ভালো কেন এইটাতে বোম ব্লাস্টের জন্য একটা terrorist এর, পর্যন্ত একটা কথা হয়েছে বোম ব্লাস্টের জন্য এখানে বোম ব্লাস্ট কেমন করে হয় কেমন করে নিজের দিমাগ লাগিয়ে বোম ব্লাস্ট করা যায় সবকিছু একটা লোক, আহ করেছে একটা জায়গা থেকে তো পুলিশ টা ওদেরকে ধো খুঁজতেই পারিনি at last ওকে খুঁজতে পেয়েছে তবে ও পালিয়ে গেছে ওখান থেকে তো এটা একটু mind mind game ছবি আছে। তো এইসব ছবি লোকরা আজ কার time এ পছন্দ করে আর আর ছবিতে,

তিনটাও লোক আছে তিনটাও উম character আছে ও লোক সবাইকে ভালোবাসে সবাইকে ভালোবাসে কেন main character যে আছে বাবু ভাই একে লোকেরা এত পছন্দ করেছে কি এখন থেকে লোক ওর ওর নাম নিয়ে acting করে ওর নাম নিয়ে মানে হাসি করে এমনি হয় and আর আমরা দেখবো কি বাংলাতে একটা movie আছে চিরদিনই তুমি যে আমার তো এইটা movie বাংলাতে অনেক ভালোবাসা যায় মানে আজকের time এ পুরানো ছবি আছে তার, তারপর ছবি কেন আজকের time এসব ছবিটা অনেক পছন্দ করা যায় কেন এই love story তে আছে মানে মানুষকে একদম, চোখ থেকে জল পড়েই যায় এটা movie দেখতে দেখতে দেখার পর। তো এমনি movie বাংলাতে বানিয়েছে লোকেরা তো আর ভালো ভালো funny movie আছে আর suspense movie ও আছে বাংলাতেও তো লোকেরা দেখে but বেশি bollywood movie দেখে কেন ভালো ভালো নায়ক নায়িকা আছে bollywood তার জন্য আর যদি আম আমরা বাড়িতে আজকের time এ লোক লোকের কাছে মানে লোক এত ব্য ব্যস্ত হয়ে গেছে এত ব্যস্ত হয়ে গেছে কি বাইরে গিয়ে movie দেখতে তিন ঘন্টা চার ঘন্টা লাগিয়ে বাইরে গিয়ে movie দেখতে ওরা পছন্দ ক করেনে তো তারপরে ওরা কি করে ওরা বাড়িতে movie দেখে। OTT প্লাটফর্মে বাড়িতে TV তে ল্যাপটপে আর নিজের ফোনতে ডাউনলোড করে application টা আহ ভালো করে movie দেখে নিজে ভাল করেখাবার দাবার বানায় পপকর্ন নিয়ে ভালো করে, movie টা দেখে আর খুব enjoy করে কারো কাছে এত time নেই কিও বাইরে যাবে একটা টাকাও দিতে হয় ওই খানে আর টাকা দেওয়ার পর তিন ঘন্টা চার ঘন্টা time দিতে হয়। তো তার জন্য লোকরা বাড়িতে বেশি পছন্দ করে দেখা আর এই movie তে অনেকগুলো বলার আছে তো এখন এতই বলবি, বল বললাম আমি আর শেষ করলাম।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

বাংলাদেশ এর সামগ্রিক স্বাস্থ ব্যবস্থা নিয়ে এখন আমরা বিষয়ে কথা বলবো বিভিন্ন ওই পরিসংখ্যার অনুযায়ী বাংলাদেশ এর স্বাভাবিক স্বাস্থ ব্যবস্থা টা আপনার কাছে কেমন লাগে

দিন দিন দেখা গেছে যে বাংলাদেশ এর প্রযুক্তি গত সুবিধা সেই জন্য দেখা গেছে যে সবার ক্ষেত্রে ভালোই উন্নতি দেখা যেতেছে এখন তো টিকা বলেন বা অন্য সব ধরণের সুযোগ সুবিধায় এখন বেশি একটা দেশের একহাজার মানুষের জন্য কিন্তু চার জনের বেশি nurse দাক্তার দরকার হয় বা need wife থাকা দরকার সেক্ষেত্রে বাংলাদেশ এর উহ একজনের সমান লোক বেশি আছে যার কারণে কিন্তু বাংলাদেশ বিশ্বের যে স্বাস্থ সূচক প্রতি বছর মাসে এই মাপে নাকি একটু বাংলাদেশ দিন দিন পিছিয়ে যাচ্ছে জি আমর স্বাস্থ সেবটা আগের তুলনায় যদি আমরা আহ দুই দশক বা তিন দশক পিছায়া যাই বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাবে সেই সেই তুলনায় অনেকটা আগাইছে স্বাস্থ সংক্রান্ত যার অনেকে সুযোগ গুলো যে সূচক গুলোতে দেখা গেছে যে মানে অনেকটাই অগ্রগতি করেছে যেমন এখন আহ জন্মের পর পরই যে pox বা polio বিভিন্ন ধরণের টিকা গুলা এইগুলা টিকা গুলা কিন্তু জন্মের ছয় বো ছয় মাসের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছে মানে এই যে ছয় বছর পর্যন্ত যে শিশুদের আহ vitamin capsule খাওয়াচ্ছে

তারপর ধনুষ্টঙ্কারে কিন্তু আগে দেখা যাচ্ছে যে প্রচুর শিশু মারাযাইতেছে

জি দিন দিন তো হারাতে যাচ্ছে এই সব মৃত্যুর হার অনেকটাই কমছে আবার শিশুর জন্মের সময় মায়ের যে মৃত্যুর প্রবণতা টা ছিল এটা অনেকটাই কমে গেছে বাংলাদেশের হচ্ছে আপনার সরকার একটা উদ্যোগ নিয়েছে ওটা হচ্ছে community স্বাস্থ training যেটা প্রত্যেকটা event পর্যায়ে একটা করে community clinic সেখানে হচ্ছে আপনার doctor এবং nurse সর্বখানি থেকে যে সব আহ গগর্ভবতী মারা আসে তারা ওখানে গিয়ে প্রতি মাসে check up করায় নিয়ে আসে যে তাদের শরীর স্বাস্থ্যের কি অবস্থা এখন যার কারণে শিশু মৃত্যুর হার ও মাতৃ মৃত্যুর হার দুটাই কমিয়া কমে এসেছে জি বিভিন্ন কর্মসূচি টানান্তরে এইগুলোর জন্য দেখা যাচ্ছে গ্রামেও বিভিন্ন জায়গা জায়গায় clinic এরপর বাড়ি বাড়ি গিয়ে খুচ নেওয়া যে কিরকম কি অবস্থা ভালো পর্যায় সক্ষম সেবার যে একটা কার্যক্রম চলতেছে পরিবার কল্পনার মন্ত্র আমাদের অধীনে যে চলে মাঠ পর্যায়ে এখন তো সব সময় সারা বছরই এই কাজ গুলো করে থাকতেছে

আমাদের কিন্তু বাংলাদেশে সরকারি হাসপাতাল এর পাশাপাশি কিন্তু পাল্লা দিয়ে বেসরকারি হাসপাতালের পরিমান ও কিন্তু দিন দিন বাড়তেছে যারা একটু হচ্ছে financial দিক দি stable তারা কিন্তু সরকারি হাসপাতালে পরিবর্তে ওই একটু ভালো service পওয়ার জন্যে তারা ওই বেসরকারি গুলোতে যাই জি এখন তো মানে NGOclinic এর সংখ্যাও বেশি আবার দেখা যাচ্ছে যে এই সবের শ্বাসফুসের রক্ত দানের জন্যে বিভিন্ন health volunteer রাখা হয় এগুলোর সংখ্যাও বিনা অনেকটাই বাড়তেছে আর আহ সারা বিশ্ব কিন্তু এখন আহ COVIDPandemic এর মধ্যে দিয়ে যাচ্ছে

পুরাটা এই দুইটা বছর কিন্তু পুরো পৃথিবীকে অচল করে দিদিয়েছে সব দিক দিয়ে এই COVID সে দিক দিয়ে সরকারে কিন্তু বড় সাফল্য আছে